এখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের মানুষের আদিবাসীদের এর মু -মুখের মুখোশ আমরা দেখতে পারছি এই মুখের মুখোশ আমাদের প্রাচীন কালের আদিবাসীদের কথা বা তাদের এর প্রাচীন কার্যকলাপের কথা কে আমাদের কাছে ফুটিয়ে তুলে ধরছে।

মাঠ লক্ষ্য করতে পারছি এবং এই মাঠের দুই একদম শেষ প্রান্তে--

এখানে আমরা একটি অটো এবং টোটো কে দেখতে পাচ্ছি এবং তার সামনে একটি লোক দাঁড়িয়ে রয়েছে |

দিয়ে তৈরী গড়ে ওঠা বিভিন্ন ধাপ ধাপ করা অংশ দেখতে পাচ্ছি সেটির মধ্যে দিয়ে একটি বাচ্চা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার চেষ্টা করছে। এবং এটির প্রত্যেকটি একটি সৌন্দর্য্য প্রকৃতিক সৌন্দর্য্য গড়ে উঠেছে । এটির মধ্যে দিয়ে

এই আদালতে বিভিন্ন রকমের বিভিন্ন দিন বিভিন্ন রকমের এর বিচার বিবেচনা বসে এবং এখানে এ পাপীদের এর শাস্তি দেওয়া হয় এবং বিনা দোষে শাস্তি পাওয়া লোকেদের বিচার করা হয়।

এখানে আমরা লেক একটা দেখতে পাচ্ছি।